getting started with eclipse এর কথ্য tutorial আপনাদের স্বাগত
in tutorial আমরা শিখতে যাচ্ছি
eclipse a প্রকল্প এবং class কিভাবে তৈরী করে
java program কিভাবে লেখে এবং
eclipse a java program কিভাবে রান করে
এই tutorial জন্য আমরা ubuntu 1110 এবং eclipse 37 ব্যবহার করছি
এই tutorial অনুসরণ করতে আপনার সিস্টেমে
eclipse সংস্থাপিত থাকা দরকার
না হলে প্রাসঙ্গিক tutorial জন্য আমাদের website পরিদর্শন করুন
eclipse একটি integrated ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট
এটি একটি tool যেখানে আপনি সহজেই java programs লিখতে ডিবাগ করতে এবং রান করতে পারেন
এখন eclipse খুলি
alt + f2 টিপুন dialog box eclipse লিখুন এবং enter টিপুন
আমরা workspace launcher dialog box পাই
workspace একটি স্থান যেখানে আপনার সকল প্রকল্প সম্বন্ধীয় তথ্য এবং eclipse সংক্রান্ত files সংরক্ষিত হয়েছে
সেখানে ইতিমধ্যে স্থান রয়েছে যা হল ডিফল্ট স্থান
browse বৈশিষ্ট্য দ্বারা ভিন্ন directory বাছতে পারেন
এখন ডিফল্ট directory সাথে এগিয়ে যাই
এগোনোর জন্য ok তে টিপুন
আপনার কাছে welcome to eclipse পৃষ্ঠা রয়েছে
workbench এ টিপুন যা পৃষ্ঠার উপরের ডানদিকের কোণায় আছে
এখানে eclipse ide রয়েছে একটি প্রকল্প যুক্ত করি
file তারপর new go go project নির্বাচন করুন
প্রকল্পের তালিকা থেকে java project নির্বাচন করুন
এছাড়াও লক্ষ্য করুন যে আমরা অধিকাংশ tutorials জন্য java project ব্যবহার করি next টিপুন
project name এ eclipsedemo লিখুন
বিজ্ঞপ্তি একটি বিকল্প দেখাচ্ছে use default location
এই বিকল্পটি নির্বাচিত হলে সকল eclipsedemo প্রকল্পের তথ্য ডিফল্ট কর্মপরিসরে সংরক্ষিত হয়
এটি অনির্বাচিত হলে browse বৈশিষ্ট্য ব্যবহার করে একটি ভিন্ন স্থান ও নির্বাচন করা যেতে পারে
এখনকার জন্য আমরা ডিফল্ট স্থান ব্যবহার করব
finish এ টিপুন যা wizard নীচের ডানদিকের corner অবস্থিত
আমরা open associated perspective dialog box পাই
perspective eclipse a items সাজানোর উপায়কে বোঝায়
dialog box একটি perspective সূচিত করে the java ডেভেলপমেন্টের জন্য উপযুক্ত
remember my decision নির্বাচন করুন এবং yes টিপুন
এখানে প্রকল্পের সাথে eclipseide রয়েছে এখন প্রকল্পে একটি class যোগ করি
project এ ডান click করে new তে গিয়ে class নির্বাচন করুন
class name এ democlass লিখুন
modifiers we দুটি বিকল্প রয়েছে public এবং default
এখন এটি public রাখুন
অন্যান্য বিকল্প পরবর্তী tutorials আলোচনা করা হবে
এবং method stubs এর তালিকা থেকে public static void main বিকল্পটি নির্বাচন করুন
অন্যান্য বিকল্প পরবর্তী tutorials আলোচনা করা হবে
finish এ টিপুন যা wizard নীচের ডানদিকের কোণায় অবস্থিত
এবং এখানে আমাদের class file রয়েছে
লক্ষ্য করুন এখানে অনেক পার্টিশন রয়েছে এদের portlets বলা হয়
এখানে package explorer portlet রয়েছে যা file browser মত আচরণ করে
এখানে editor portlet রয়েছে যেখানে আমরা code লিখি
এবং outline portlet যা আমাদের প্রকল্পের অনুক্রম দেয়
প্রতিটি portlet এর আকার ও পরিবর্তন করা যেতে পারে
minimize button ব্যবহার করে এটি minimize ও করা যেতে পারে
restore button ব্যবহার করে এটি পুনঃ সংরক্ষণ ও করা যেতে পারে
এখন অন্যান্য portlets minimize করে editor ধ্যান দিন
যেমনকি আমরা দেখতে পারি সেখানে ইতিমধ্যেই eclipse দ্বারা তৈরী করা কয়েকটি code রয়েছে
এখানে উদ্ভূত code class তৈরীর সময় নির্বাচিত বিকল্পের উপর নির্ভর করে
এখন এখানে একটি print statement যোগ করি
এখন লিখুন system out println hello eclipse
স্টেটমেন্টের শেষে একটি semicolon যুক্ত করুন
file এ টিপে এবং save নির্বাচন করে file সংরক্ষণ করুন
অন্যথায় এছাড়াও আপনি control s shortcut ব্যবহার করতে পারেন
এই program রান করতে editor এ ডান click করে run as এ যান এবং java application নির্বাচিত করুন
আমরা দেখি যে কিছু printed হলে output console output প্রদর্শিত করে
আমাদের code সমস্যা থাকলে তা problems portlet এ প্রদর্শিত had
এইভাবে এখানে আপনি একটি java program লেখেন এবং রান করেন
আমরা we tutorial শেষে চলে এসেছি
in tutorial আমরা eclipse a প্রকল্প এবং class তৈরী করা শিখেছি eclipse a java source code লেখা এবং java program রান করা শিখেছি
এই tutorial নির্দেশিত কাজ হিসাবে display নামক একটি নতুন প্রকল্প তৈরি করুন
এবং display প্রকল্পে welcome নামক একটি class যুক্ত করুন
spoken tutorial প্রকল্প সম্পর্কে অধিক জানতে এই link উপলব্ধ video দেখুন
এটি কথ্য tutorial প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়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
কথ্য tutorial প্রকল্প the কথ্য tutorial ব্যবহার করে কর্মশালার আয়োজন করে
যারা online পরীক্ষা pass করে তাদের প্রশংসাপত্র দেওয়া হয়